লেখাপড়াটা Hard বর্তমান লেখাপড়াটা আরো Hard করা উচিত কারণ দেখা যায় যে সবাই যদি পরীক্ষা দিয়া ভালো Result করে সবাই পাশ করলে তাহলে তো আর হলো না এরকম তো মানে আহ আপনি বলছেন যে বর্তমান পড়ালেখাটা খুব সহজ এটাকে একটু কঠিন করা উচিত জি জি আমি মনে করছি আগে আগেরটা আগে আমাদের সময় SSC তে Plus পেত আহ সত্তর হাজার ছিয়াত্তর হাজার এখন SSC তে Plus পায় আড়াই লক্ষ থেকে তিন লক্ষর ওপরে

অ্যাঁ মানে যদি এত Plus এত এ এটাতো কোন মানে পরীক্ষার Nine ten class করে লেখাপড়া করে যদি Short syllabus এ পরীক্ষা না হয় তাহলে তো আর এতো দুই বছর পোলাপাইনের টাকা খরচ করে পড়ালেখা করার কোন দরকার ছিল না এত কষ্ট করে

মানে মতামত দিয়েছেন কিন্তু আহ সেটা হচ্ছে উম আসলে ভেবে দেখার বিষয় দেখা যাক একটা মানে আমরা বললে তো আর হবে না মানে উপরে হচ্ছে অনেক আহ লোকজন থাকে অ্যাঁ তারাই হচ্ছে আসলে সিদ্ধান্ত নেবে যে কি করলে আসলে ভালো হবে তো আমার মনে হয় যে তাদের আমাদের বাচ্চাদের এইভাবে মানে Guinea pig না বানিয়ে হচ্ছে মানে একটা ঠিক ঠাক বসে একটা মানে ভালো একটা সিদ্ধান্ত নেওয়া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 মানে Degree নিয়ে আসছি এখন এই কাজটা করবো তার কাছে কেমন লাগে এটা মানুষ ভাবে এজন্য মানে আমাদের হচ্ছে বেশি শিক্ষিত হয়ে যাওয়ার ফলে আমরা হচ্ছে বিভিন্ন কাজকে ছোট করে দেখা শুরু করি উম কিন্তু যেকোন কাজই ছোট না আমরা যতই শিক্ষিত হই আমাদের কিন্তু তার পাশাপাশি শুধু চাকরির খোঁজে না যেয়ে আমাদের নিজেদের নিজেদের উদ্যোক্তা বানান উচিত যাতে আমরা শুধু চাকরির জন্য পড়ালেখা না করি আমরা জ্ঞান অর্জনের জন্য পড়ালেখা করি তাহলেই পড়াশোনার মনটা আমার মনে হয় যে ভালো হবে আর জাতি ও তাহলে আমাদের কাছে এর থেকে কিছু পাবে অবশ্যই এরকম কারণ আমি লেখাপড়া করেছি আমি লেখাপড়া করে কৃষি কাজ না করলে তাহলে কৃষি কাজ যদি এমনি না করি বা আরেকজন না করে তাহলে সবাই যে চাকরি করে তাহলে কৃষি কাজ করবে কে কৃষি কাজ না করলে তো আর আসলে আমাদের পড়ালেখা তো এখন চাকরি নির্ভর হয়ে আছে আমাদের আসলে জ্ঞানের জন্য পড়া উচিত তাহলে আমরা আসলে মানে আমাদের জন্য অনেক ভালো হবে আচ্ছা যাই হোক Milon সাহেব আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনিও ভালো থাকবেন

আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ আপনিও ভালো থাকবেন Hello হ্যাঁ কে বলছেন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 হ্যাঁ বলছি আমি Konika বলছি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 আচ্ছা আহ Mister kunal আমি একটু আপনার সাথে আসলে online delivery নিয়ে একটু আলোচনা করতে চাই আহ আশা করছি আপনার কাছে একটু সময় হবে হ্যাঁ বলুন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

যেটা দিয়ে আপনি online delivery করতে পছন্দ করেন আমি তো পছন্দ করি mainly আহ ফ্লিপকার্ট ফ্লিপকার্ট থেকে আমি online টা majorly পছন্দ করি আহ তার কোন major কারণ আহ ফ্লিপকার্ট তো একটা Indian brand তো আমি generally যেটা try করি সেটা হচ্ছে Indian brand কেই

কিন্তু যেহেতু ফ্লিপকার্ট একটা Indian brand তাই জন্য আমি vocal for local এ ফ্লিপকার্টটাকে আমি promote করতে চাই তো আমি generally তাই জন্য আমি ফ্লিপকার্টটাকেই আহ through দিয়েই চেষ্টা করি যে কেনার

তাছাড়া যদি এরকম কখনো কোনো product থাকে যেটাতে আহ মানে যেটা ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে না তখন আমি চেষ্টা করি অ্যামাজনে কেনার ও না হলে আপনি সবকিছু ফ্লিপকার্ট থেকেই কেনেন হ্যাঁ আমি নয়তো ফ্লিপকার্ট থেকেই কিনি

আচ্ছা আপনি খাওয়া দেওয়ার জন্য কি use করেন কোথা থেকে আনেন খাওয়া দেওয়ার জন্য তো আমি generally জোমাটো বা সুইগি এই দুটো থেকেই আনা নেওয়া করি বেশিভাগ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

খাবার দাবার নয়তো আমি গিয়ে কিনি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 হ্যাঁ pandemic কেও আমি গেছি কারণ অনেক সময় যেটা problem হয় সেটা হচ্ছে যে আহ ঠিকঠাক খাবারগুলো আসে না যদি বা time এ আসে না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 আমার একবার একটা বাজে problem হয়েছিল কি problem হয়েছিল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 তো খাবারটা ঠিকঠাক সময়ে আসেনি আর আমি অনেক বার try করছিলাম ওদের customer care service এ contact করার জন্য কিন্তু আমি কোন ভাবেই করতে পারিনি তো এইটা খুব বাজে লেগেছিল আমার guest রা বসেছিল আর আমি তাদেরকে খাবারটা দিতে পারিনি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 এইটা হয়েছিল জোমাটোতে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

না তাই জন্য আমি generally খুব একটা online prefe করি না

আচ্ছা আপনি এই pandemic এর জন্য এই যে পুজোতে কেনাকাটি করলেন আহ গত বছর পুজোতে বা এই বছর পুজোতে আপনিও পুজোর জামা কাপড় ও কি গিয়ে কেনাকটি করেছিলেন হ্যাঁ আমি গিয়েই কেনাকাটিটা করেছিলাম

তার কারণ হ্যাঁ বলুন কোথা থেকে করেছেন

ও আর তো প্যান্টালুনসে যেটা হয় সেটা হচ্ছে যে আহ বা যে আমি অনেক দিন ধরেই প্যান্টালুনস থেকে কিনি তো প্যান্টালুনসে এমনি সব ঠিক আছে ও ওখানে variety পাওয়া যায় হ্যাঁ প্যান্টালুনসে variety ভালো তবে আগে আরো better ছিল প্যান্টালুনস এখন অতটা ভালো নেই হুঁ তো আপনি কি বলতে চাইছেন যে আপনি আহ online থেকে কিছুই কেনেন না তাইতো না সে রকম বলিনি আমি আপনি বোধহয় বুঝতে ভুল করেছেন

আমি যেটা বলতে চেয়েছি সেটা হল যে online থেকেও কিনি আমি offline থেকেও কিনি

তো কিছু কিছু সময় situation এর ওপর depend করে অনেক সময় যেটা হয় যদি কিছু urgency থাকে যেমন খাবারের ক্ষেত্রে যে guest আসছে বাড়িতে সেই সব সময় আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে আনাটা prefer করি তার কারণ খাবারটা যদি ঠিকঠাক time এ না আসে তাহলে সেটা একটা মান ইজ্জতের ব্যাপার আছে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

যেটা করি সেটা হচ্ছে যে গ্রফার্স বা আহ বিগবাস্কেট এদের থেকে কিনি

কিন্তু এদেরও এরাও অনেক সময় এই pandemic এর সময় ঠিক ঠকা service দেয় নি

offer ভালো থাকে দুটোরই মোটামুটি থাকে offer আচ্ছা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 হুঁ গ্রফার্স আর বিগবাস্কেট ছাড়া আর কোথাও করেন

ও আচ্ছা কি আনিয়েছিলেন আপনি অ্যামাজন থেকে

একবার মাছ আনিয়েছিলাম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

rupees charge করেছিল ঠিক আছে এবারে সেইটাতে আহ যেটা হয়েছিল সেটা হচ্ছে যে যে weight টা বলা হয়েছিল আমাকে

ওটাতে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার near about seven hundred grams

তো সেইটা একটা বাজে ছিল তো অ্যামাজনে আমি complain করেছিলাম হ্যাঁ তারপরে কি করেছেন তো তার পরে ওরা আমাকে replace করে দিয়েছিলো

হ্যাঁ তো সেইটা তখন ওরা আহ নিয়ে আসছিল আবার আমাকে

ও good তাহলে তো অ্যামাজনকে ভালোই বলতে হয়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 অ্যামাজনের service মোটামুটি ভালোই আজ অব্দি কোন দিন problem শুনিনি হ্যাঁ কিন্তু অ্যামাজন যেহেতু একটা foreign brand তাই জন্য আমি prefer করি অন্য brand গুলোকে অন্য কোন brand গুলোকে ফ্লিপকার্ট যে বললাম আপনাকে ও ফ্লিপকার্টে grocery পাওয়া যায় ফ্লিপকার্টে grocery পাওয়া যায় ওটা নতুন চালু হয়েছে কিন্তু ওদের খুব একটা বেশি variety থাকে না আচ্ছা

তো আপনি কি কোথা থেকে করেন আমি ninety-five percent dependent on online online থেকে কি কি কেনেন সবকিছু জামাকাপড় grocery বাজার দোকান সব দোকান কেনেন অ্যামাজন থেকে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

কম যদি কোথাও কিছু online এ পেলাম না তখনি আমি offline এ যাই আচ্ছা তো যেমন যেমন ছোট খাটো জিনিস ধরে নিন কাজু কিনতে হবে কিসমিস কিনতে হবে

গোবিন্দভোগ চাল কিনতে হবে ডাল কিনতে হবে এগুলো বাকি জামাকাপড় বলুন grocery বলুন আমি সমস্ত কিছুই online থেকেই কিনি কোনদিন আপনার কখনো কিছু আহ বাজে experience হয়নি না আমার কোনদিন বাজে experience হয়নি সবসময় ভালোই ছিল experience

হ্যাঁ মোটামুটি ভালই পেয়েছি ভালই পেয়েছেন

তো কিরকম সময় নেয় এরা দিতে depend করে যেরকম গ্রফার্স একদিন নেয় বিগবাস্কেট একদিন নেয় এরকম পরের দিন আজকে দিলে কালকে দিয়ে যায় তো টাকা

দাম কি একই থাকে না গ্রফার্সে অনেক আহ discount পাওয়া যায় কিসে গ্রফার্সে

যেমন তেল ফেলের দাম গুলো একটু কম থাকে তেলের দাম তা একটা example দিতে পারবেন example বলতে যেরকম mustard oil আপনি বাহিরে একশ আশি টাকা বা একশ পঁচাশি টাকায় পাচ্ছেন তো গ্রফার্সে অনেক সময় ওটা একশ সত্তর পঁচাত্তরে থাকে মোটামুটি দশ টাকার difference তারপরে পাঁচ KG আটা তো আস্তে আবার বলবেন repeat করবেন আমি একটু কানে কম শুনি যেমনি কি তেল হ্যাঁ mustard oil বাইরে একশ পঁচাশি টাকা দাম থাকে গ্রফার্সে অনেক সময় একশ সত্তর বা একশ পঁচাত্তরে পাওয়া যায় তারপরে

তারপরে আটা আটা যেরকম পাঁচ KG আটা বাহিরে একশ আশি টাকা নেয় গ্রফার্সের ক্ষেত্রে one sixty one বা one sixty nine এরকম টাকায় আমি অনেকবার পেয়েছি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

শুধু চার liter

মানে সর্ষের তেল আর soybean sunflower oil মিলিয়ে

প্রচুর তেল খান তো তাহলে আপনারা হ্যাঁ আমরা বাঙ্গালী তো বাঙ্গালীরা খাবার খেতে পছন্দ করে

চার liter তেল ঠিকই আছে

সারা মাসের রান্না করতে চার liter তেল লাগে দাদা আপনি রান্না টান্না করেন না তো জানেন না বৌদিকে জিজ্ঞেস করুন জানবে না চার liter তেল খাওয়া শরীরের পক্ষে খুব খারাপ

আপনি exercise করেন

আচ্ছা আমি এক চার liter তেল তো খাইনা

তাহলে এক liter পঁচিশ ML করে এক এক জন তেল খায় হুঁ শুধু তেল তো খায় না রান্না করে তো অ্যামাজন থেকে কখনো আপনি অ্যামাজন বলছি ফ্লিপকার্ট বা যেখান থেকেই আপনি আনান সেখান থেকে কোনদিন ফাটা packet পেয়েছেন

তো তো এরকম কিছু ওদের কিছু থাকে guideline যে ফাটা থাকলে কিভাবে করতে হবে

refund করে দেয়